এই ছবিটিতে দেখা যাচ্ছে যে সামোনে একটি ঘর রয়েসে সাইডের দিকেও আরেকটি ঘর রয়েস--

গেটেটির মইধ্যে অনেকগুলা ফুল দিয়ে সুন্দর করে সাজানো রয়েসে।

ভিতরে রেড কার্পেট বিসানো রয়েসে।

এই ছবিটির মধ্যে দেখা যাচ্ছে যে একটি দুকান রয়েসে।

খালটির মধ্যে অনেকগুলা জল জমায়েত রয়েসে।

সামোনে দুটি গাছ রয়েসে ।

একটি কলও দেখা যাচচে ।

দুনো সাইডে দুটি রাস্তা রয়েসে।

দুটি এ_টি_এম আলাদা করে রাখা।

রুমটির নীচে টাইলসও লাগানো রয়েসে।

বাইরের দিকে গ্লাস লাগানো রয়েসে।

নিচের দিকে রেডকার্পেট বিছানো রয়েছে।

রুমটির নীচে অনেকগুলা বেলুন রাখা রয়েসে সামনে অনেকগুলা--

রাস্তার মধ্যে একজন বাইক আরোহী--

সুইমিং পুলের মইদ্যে অনেকজন মানুষ সাঁতার কাটতেসেন।

নদীর মধ্যে অনেকজন শিশু সাঁতার কাটছেন।

সাইডের দিকে আরও একটি রেল লাইনের রাস্তা রয়েসে।

মানুষ হাঁটার জন্য একটি বড়ো রাস্তা রয়েসে যেটি পাখার ।

পোস্টার -টির মইধ্যে লেখা রয়েছে মোনারঞ্জন ট্রেডার্স স্টেশন রোড হাইলাকান্দি ।

দোকানটির মধ্যে অনেকগুলা ফ্রিজ রয়েছে সাইডের মধ্যে আরো অনেকগুলা কার্টন রয়েছে।

উপরের দিক থেকে লাইটের আলো আসতেসে।

নীচের দিকে অনেকগুলা ছোটো ছোটো প্লাস্টিক রাখা রয়েছে।

আরো দুটি বাইকও রাখা রয়েছে।

দুকানগুলার মইধ্যে অনেকগুলা পোস্টারও লাগানো রয়েসে।

জায়গাটির মইধ্যে অনেকগুলা বরফ পড়েসে ।

আরও সামোনে লোহার একটি জিনিসও রয়েসে সাইডের দিকে অনেকগুলা গাসপালাও রয়েসে।

এই সবিটির মধ্যে দেখা যাচ্ছে যে একটি কাপড়ের দোকান রয়েসে।

এই ছবিটিতে দেখা যাচ্ছে যে সামোনে একটি দেওয়াল রয়েসে দেওয়ালটি প্লাস্টার করা।

তার মইধ্যে দেখা যাচ্ছে হেডফোনও রয়েসে।

এ জায়গার মইদ্যে অনেকগুলা ইলেকট্রনিক বোর্ড ও রয়েসে অনেকগুলা গমের বোতল ও দেখা যাচ্চে সাইটে একটি সকেজ রয়েসে।

দোকানের ভেতর একজন মাজনি রয়েসেন দোকানের সামোনে একটি শোকেজ রয়েসে শোকেজের ভিতর রাখা রয়েসে অনেকগুলা জলের বোতল ।

একজন শিক্ষিকা হাতে কুদাল নিয়ে গাঁথা করতেসেন ফুলগুলা রোপণ করার জন্য।

রুমটির মধ্যে একটি টেবিল রয়েসে টেবিলের উপর একটি ল্যাপটপ রাখা রয়েসে।

সাইডে একটি দরজা রয়েসে দরজাটি কাঠের তৈরি।

এ সবিটিতে দেখা যাচ্ছে যে বড় একটি রুম রয়েসে রুমটির উপরে--

অনেক সুন্দর সুন্দর লাইট জ্বলতেসে ছোট ছোট।

উপরের দিক থেকে অনেকগুলা টুনি লাইট লাগানো রয়েসে।

ডেমোটিকে সুন্দর করে কাপড় পরিধান করেলা রাখা রয়েছে।

বাইকের সামোনে দুজন ব্যক্তি গল্প করতেসেন।

সাইডে আরও একটি গুল করে ঘর বানানো রয়েসে।

সেটির নিচে স্কিন দিয়ে ঘেরাও করে রাখা রয়েছে।

এই সবিটির মইধ্যে দেখা যাচ্ছে যে সামনে একজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েসেন পকেটে হাত দিয়ে।

পেছনে দুটি লাব চিহ্ন দিয়ে সেটি বানানো হয়েছে ছোট ছোট রোস ফুল দিয়ে।

এ সবিটির মইদ্যে দেখা যাচ্ছে যে বড় একটি গর রয়েসে।

ঘরটির মইধ্যে দুই তিনটি কারও দেখা যাচ্চে।